মহিলাদের মধ্যে প্রায় এত সংখ্যক মৃত্যু হয়েছে তা নিয়ে অন্য সংসদ গুলিতে প্রচুর কথোপকথন শুরু হয়েছে, যার মধ্যে কালীগঞ্জে বলা হয়েছে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। কাবুল পরিছো মুখপাত্র খুলি জরদান জানান বিস্ফোরণ এবং উন্নিশ জনের মৃত্যু খবর মিলেছে। কিন্তু এটা কতটা সত্যি এটা এখনো সুস্পষ্ট করা যায়নি কারণ সাধারণ নাগরিকদের মতে ওখানে অসংখ্য মৃত্যুর সম্ভাবনা নিশ্চয়ই করা হয়েছে বিধসত্ত্ব classroom এর ছবি post করে দাবি করেছেন নিহত সংখ্যা একশোরও বেশি দেখা যাচ্ছে । Classroom এ ছাড়িয়ে ছড়িয়ে পড়ে রাখা রক্তমাখা খাতা পত্র শিক্ষার সরঞ্জাম নিরাজ স্মরণ একে একে এক সাংবাদিক twitter এ লিখেছেন

তাদের মধ্যে কিছু জন দাবী করছে ইচ্ছাকৃতভাবে প্রমাণ তার মধ্যে কিছু বলেন third আছে বলে তারা দাবি করে যারা মেয়েদের কে লেখাপড়ার জন্য একদমই এগিয়ে তাদেরই হাত আছে বলে এই সুত্রে জানা গেছে বাইরে দাঁড়িয়ে এক মহিলাকে বলতে শোনা গেল আমাদের বোনের বয়স মাত্র উনিশ বছর ওর্ র্খোঁজ খোঁজ পাচ্ছিনা coaching centre ও নেই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 বেশ তো coaching center এ হামলার পর ধীর লক্ষ করে আরো হামলা হতে পারে বলে অসংখ্য জানিয়েছে কারণ হাসপাতালের বাইরে অসংক্ষ মহিলা যারা তাদের মহিলাদের খোঁজে এসেছে কারণ সেখানেও হামলা হতে পারে বলে তারা দাবি করে তাদের মহিলাদের education আমরা দিতে পারবো না মহিলারা লেখাপড়া করলে তাদের অনেক অনেক problem

মুখপত্র আন্দোলন আমাদের নিরাপত্তার team ঘটনাস্থলে পৌঁছেছে কিছুক্ষণের মধ্যেই পুরো ছবিটা স্পষ্ট হল এভাবে স্বাধীন মানুষের উপর হামলা আমার হামলা কারীদের কোন কোন নৈতিক মূল্যবোধ নেই আন্তর্জাতিক মহান থেকে এসেছেন সর্বজনের আত্মা আফগানিস্তানের কোন মার্কিন প্রতিনিধি কথা পূর্ব ভর্তি গাজনে এ ধরনের হামলা লজ্জাজনক প্রত্যেক পোড়ো আই শান্তিপূর্ণ ভাবে নির্ভয়ে পড়াশোনা থাকার অধিকার থাকা উচিত আমরা নিম্ন পশ্চিম রাষ্ট্র কূল কে প্রাতিষ্ঠানিক প্রধানমন্ত্রী তৈবাস আলী হামলায় নিন্দা করে টুইট করেন্ সন্ত্রাস শুধু পাকিস্তানের ও আফগানিস্তানের মাটিতে রক্তাক্ত পড়ছে না পুরো বিশ্বটাকে রক্তাক্ত করছে রুখে দাঁড়াতে হবে সাহির হতে হবে সন্ত্রাসের মোকাবেলায় একজন প্রয়োজন পাকিস্তানি বিদেশি মন্ত্রীদের তরফে twite করে আফগানিস্তান মানুষ মানুষের পাসে থাকার রাস্তা বার্তা প্রয়োজন কাছে তো আফগানিস্তানের মেয়েদের যে সকল এইযে নানাএইযে নানাভাবে নিষিদ্ধ যজ্ঞ করার নেমে এসেছে এখানে প্রতিনিধিত্বের প্রথম ছাত্রী ছাত্রীদের এভাবে মৃত্যুদের শাসিত ভূমিকা পালন করেছেন গত বছর august এ

উন্নিশ ঊনসত্তর সালে থেকে দুহাজার এক সাল পর্যন্ত তালিবান ক্ষমতায় থাকা সময় একাধিক হামলা সূচনা হয়েছে খাদের ওপর এইবার তালিবান অনেক নরমপন্থী ভাবে এবং উদারনৈতিক বার্তা দিয়ে ক্ষমতায় এলে নারী শিক্ষা ও নারী স্বাধীনতার প্রশ্ন অন্ধকারে থেকে গিয়েছে আফগানিস্তানে

তারপর বিশ্ব মহলে প্রশ্ন উঠেছে যে কেনই বা এরকম হামলা হল একটা পড়াশোনার মধ্যেও একটা মেয়েদের classroom এর ভিতরে এই হামলা করা শুধু লজ্জা জনক না পুরো দেশের জন্য সেটি মর্মান্তিক আন্তর্জাতিক মহল থেকে এসেছে সহজ উনা বার্তা এই বার্তা নিয়ে কেউ অত কিছু না বললে আফগানিস্তানের নিযুক্ত মার্কিন প্রতিনিধি বলেন বিজ্ঞানের কথায় পুরো ভর্তি classroom এ এই ধরনের হামলা লজ্জাজনক হাসপাতালের বাইরে সংযোজ্য হওয়া কার এখনো পর্যন্ত কতজন মারা গেছে সেটাও কোনরকম ভাবে কিছু বলা যাচ্ছে না এবার কালীগঞ্জ থেকে নরমপন্থী খাবার ও উদার বাত্রা ক্ষমতা এলেও ইতালির নারী স্বাধীনতা প্রশ্নে অন্ধকারে

তারপরেও পুলিশ খোঁজখবর নেওয়ার পরে জানা গিয়েছে ঊনিশ জনের মৃত্যুর খবরটা ভুল আসলে ওখানে একশোরও বেশি পড়ুয়া ছিল যাদের দেহ কিছুজনের এখনো পর্যন্ত পাওয়া যায়নি কিছুজনের এখনো পর্যন্ত পাওয়া গেছে তাদের মিলিয়ে একশ কুড়ি জনের মতো মারা গিয়েছে

এখনো পর্যন্ত বছর দিন আসছে অত্যাধিক উন্নত শ্রীয়া প্রশ্ন অথচ তাদের বেশিরভাগের সংখ্যালঘু হাজার হাজার সম্প্রদায়ের এর আগে অত্যাধিক চরম ঘাঁটি হামলার মুখে পড়েছে এক সম্প্রদায়ক সিনিপন্থী তালিবান একাধিকবার হামলা চালিয়েছে আসলে টালিগঞ্জ বিরোধী আগিয়ে খোরশোনি গোষ্ঠী নিশাসন নিজ শাসন রয়েছে হাজার ও এক হামলায় তাই অবশ্য এখন কোন গোষ্ঠী শিকার করেনি যার ফলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে না হামলা কেন হয়েছে কারা করেছে কিভাবে করেছে এখনো পর্যন্ত পুলিশরা তদন্ত চালিয়ে যাচ্ছে

চলছে টালিগঞ্জ অবশ্য হাসপাতালে বাইরে থেকে মানুষজনদের ভিড় সরাতে ব্যস্ত টালিগঞ্জের এখনো সন্ত্রাসের দিকে এবংসন্ত্রাসী নিশানা এখনো মহিলাদের দিকে হ্যাঁ দিদি তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ আমি শুনতে পাচ্ছি আজকে আমরা কি নিয়ে আলোচনা করব?

হচ্ছে একটা প্রক্রিয়া যেটার মাধ্যমে হচ্ছে একজন ব্যক্তি অন্তর্নিহিত যে গুণাবলী গুলো আছে সেটা পূর্ন বিকাশের জন্য উৎসাহ দেওয়া হয় এবং হচ্ছে সেই ব্যক্তিটাকে আ উৎপাদনশীল সদস্য হিসেবে প্রতিষ্ঠা লাভের জন্য যে সকল দক্ষতার প্রয়োজন সেগুলো অর্জনের সহায়তা করে সাধারণত অর্থে শিক্ষা সাধারণ অর্থে জ্ঞান বা দক্ষতা অর্জনই হচ্ছে শিক্ষা আ শিক্ষা অর্জনের যেই শিক্ষা শিক্ষা অর্জনের জন্য আমাদের আ একটা শিক্ষা ব্যবস্থার মধ্যে যদি দেখা হয় সেটা হচ্ছে বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের শিক্ষা ব্যবস্থা রয়েছে তো বাংলাদেশের কি শিক্ষা ব্যবস্থা রয়েছে সেসব শুধুমাত্র ধারণা আছে হ্যাঁ বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে আমার মোটামুটি ধারণা রয়েছে বাংলাদেশে কিন্তু যে শিক্ষা ব্যবস্থা প্রচলিত রয়েছে তা কিন্তু তেমন আ ভালো বলা যায় না কারণ অন্যান্য দেশের তুলনায় যে উম আ আমাদের দেশের শিক্ষার হার যদি তুলনা করা হয় সেটা ঠিক কিন্তু বলা যায় আ বসিক মানদণ্ড অনুযায়ী আমাদের শিক্ষা ব্যবস্থাটা খুবই অনুন্নত কেননা আমাদের দেশের কিন্তু যদিও বলা হয় যে বেশিরভাগ মানুষই স্বাক্ষর বা নিরক্ষর নয় তবুও কিন্তু আমাদের যে যথাযথ শিক্ষাটা সেটি কিন্তু এই দেশে নেই বা শিক্ষার মানদণ্ডটা কিন্তু নেই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

আহ হ্যাঁ আসলে দীপ দীপ আ বই নির্ভর বা পাঠ্যপুস্তক নির্ভর আছে যেমন আহ নির্ভর আমাদের শিক্ষা ব্যবস্থা যেখানে কিন্তু কারিগরিক শিক্ষার কোন আ জায়গা নেই যার ফলে কিন্তু বাংলাদেশে আ দি গ্রে স্থাপকত্য বা স্থাপ

এত বেশি বেকারত্ব নেই কিন্তু আমাদের দেশে এত বেশি সাক্ষরতার হার তাও কেন আ তাও অনেক বেশি বেকারত্ব এর পিছনে একটা কারণ হচ্ছে আমাদের কারিগরি দক্ষতা নেই কিন্তু এই কর্মক্ষে এবং আ কর্মক্ষেত্রে কিন্তু এই কারিগরি দক্ষতাটাই মূল এই যে বই সম্প আ আমাদের যে বৈদেশিক যেই শিক্ষার সেটা কিন্তু এতো বেশি কার্যকরী নয় তো বাংলাদেশী শিক্ষাব্যবস্থাটা যদি বলি বাংলাদেশী শিক্ষাব্যাবস্থার আসলে অনেকগুলা স্তর সেটা হচ্ছে প্রথমে হচ্ছে আমাদের যেই জাতীয় শিক্ষা কার্যক্রম আ তারপর হচ্ছে কারিগরি শিক্ষা আলাদা তারপর হচ্ছে মাদ্রাসা ভিত্তিক শিক্ষাব্যবস্থা এবং বিভিন্ন ব্যবস্থা এই এই যে এগুলো একটা কোন সমন্বয় নেই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 শেষ পর্যন্ত আমরা তো শিক্ষা আসলে আমাদের আ আমাদের আসলে আ বই নির্ভর শিক্ষা আসার থেকে কারিগরি শিক্ষা দরকার আছে তো সে ক্ষেত্রে বিভিন্ন আ পদক্ষেপ আমরা গ্রহণ করতে পারি সেগুলোর সম্পর্কে তুমি কিছু বলতে চাও হ্যাঁ কারিগরি শিক্ষা সম্পর্কে আমাদের কিন্তু আরো যদি আমরা পদক্ষেপ গ্রহণ করতে চাই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

দেখাতে হবে এবং আ তাদের মন মানসিকতা এমন ভাবে তৈরি করতে হবে যাতে তারা আ উদ্যোক্তা হিসেবে নিজেদের নিজেদেরকে তৈরি করতে পারে বাংলাদেশের কিন্তু আহ কর্মসংস্থানের খুবই

সেক্ষেত্রে কোন আ উদ্যোক্তা যত পরিমাণ বেশি হবে তারা নি যেমন নিজেদের আ চাকরির ব্যবস্থা করবে পাশাপাশি অন্যদেরও কিন্তু কর্মসংস্থানের ব্যবস্থা করে দেবে তো এক্ষেত্রে কিন্তু মানুষের সচেতনতা সর্ব প্রধান বিষয় তাদের আগে আ উম আ আগে প্রো বেকারত্বের আ ভয়ানক রূপ সম্পর্কে জানতে হবে এবং তারপর

করে পাশাপাশি বিভিন্ন কারিগরি দক্ষতা অর্জনের মাধ্যমে যে কোন কর্মসংস্থান যে কর তার পাশাপাশি অন্যদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে তুমি কি বিষয়টা বুঝতে পেরেছ হ্যাঁ আমি বুঝতে পেরেছি এবং না হয় যদি প্রাথমিক শিক্ষার হারটা রয়েছে তাও কিন্তু বেশ কম বলা চলে তো সেই হারটা কিন্তু বেশি করা সম্ভব কারণ হচ্ছে বাংলাদেশে যেহেতু আমাদের দরিদ্র তাই যারা হচ্ছে আ খাদ্য পুষ্টির চাহিদাই পূরণ করতে পারে না সেখানে শিক্ষার চাহিদা তো অনেক দূরের কথা তো সেই ক্ষেত্রে আসলে সরকারের অনেক করণীয় রয়েছে যেমন সরকারের বিভিন্ন PhD করতে পারে ঠিকঠাক চাকরির শিক্ষা বাধ্যতামূলক তারপর হচ্ছে তারা school এ হচ্ছে পুষ্টির সম্মত খাবার বিতরণ করতে পারে যার কারণে আ হয়তোবা শুধু খাদ্যের জন্য হলেও তারা একটু ঠিকভাব শিক্ষা চালিয়ে যাবে এবং তাদের বই পত্রকে আমরা জানি আমাদের যে আ হ্যাঁ দশম শ্রেণীতে কিন্তু প্রথম থেকে দশম আ বইপত্র প্রতিটি পাঠ্যপুস্তক আছে তা হচ্ছে সরকারি ভিত্তিক fee দেওয়া হয় বিনামূল্যে বই বিতরণ করা হয় যা কিনা আমরা বলতে পারি যে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 অন্যান্য জিনিস তো সেটা একটা সুশৃংখল ব্যবস্থা নিতে পারে সরকারি আ তো তুমি কি সরকার কি কি পদক্ষেপ নিতে পারে সেগুলা সমস্ত বলতে চাও হ্যাঁ সরকারের যে গৃহীত পদক্ষেপ সম্পর্কে আ এটার কিন্তু আরেকটা দিক রয়েছে যে দারিদ্র্য দারিদ্র কিন্তু আমাদের দেশে সার্বিক উন্নয়নে কিন্তু আ ব্যাপক বাধা প্রদান করে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 যার ফলে তারা ভাবেন যে তাদের আ আয় বৃদ্ধি পাবে এর ফলে কিন্তু বিভিন্ন অ অনেক শিশুই তাদের আ তাদের শিক্ষা ব্যবস্থা থেকে বঞ্চিত হয় সেক্ষেত্রে আমাদের দারিদ্র্য নিদর্শন এর ক্ষেত্রেও কিন্তু ভূমিকা রাখতে হবে বাংলাদেশে বলা যায় দারিদ্র্যের দুষ্টচক্রে কিন্তু বাংলাদেশ জড়িয়ে পড়েছে কেননা সেটি দারিদ্র্যের কারণে সারা জীবনই দারিদ্র দারিদ্র্যে থেকে যায় আ সেটি কখনোই দারিদ্র থেকে বের হওয়ার জন্য থাকে হাতিয়ার হিসেবে গ্রহণ করে না সাধারণত তারা আর তারা ছোটবেলায় শিক্ষা গ্রহণ না করা বিভিন্ন কর্মসংস্থানে চলে যায় ইটভাটার কাজ করে বিভিন্ন গ্যারেজে কাজ করে তো সে ক্ষেত্রে তারা শিক্ষা থেকে বিমুখ হয়ে পড়ে তো এক্ষেত্রে আমাদের প্রধান আ সরকারের যে ব্যবস্থা করণীয় সেটি হতে পারে যে আ উপবৃত্তি প্রদান বা অন্যান্য যে বিষয়গুলো তুমি বললে খাদ্য বা আ বা বস্ত্রের চাহিদা পূরণ করা তো এক্ষেত্রে কিন্তু উপবৃত্তি প্রদানটা সরকারের যদিও অনেকটা পরিমাণই করে থাকে তাও এর পরিমাণটা কিন্তু আরেকটু বাড়াতে হবে যাতে দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষার চেয়ে উপকরণসমূহ সেগুলো কিনতে বা শিক্ষা ব্যব শিক্ষার চালিয়ে যেতে শিক্ষা গ্রহণ চালিয়ে যেতে কোন সমস্যা না হয় এতে করে কিন্তু শি আ অভিভাবক পাশাপাশি শিক্ষার্থীদের আ শিক্ষার প্রতি আগ্রহ হারিয়ে যাবে না বা তারা বাধ্য হয়ে অন্যদেরকে আ চলে বাধ্য হবে না অন্যদিকে চলে যেতে তুমি কি বুঝতে পেরেছ হ্যাঁ আমি সেটা বুঝতে পেরেছি এবং আ শুধু কি প্রাথমিক শিক্ষা ক্ষেত্রেই যে শিক্ষার্থীদের আ আর্থিক সুবিধা রয়েছে এই সুবিধার প্রয়োজনীয়তাটা এখনই শুনলাম এই সুবিধা গুলা অর্জন করতে আ অসচ্ছল এবং দারিদ্র শিক্ষার্থীদেরও কিন্তু দিনে প্রয়োজন রয়েছে আ শিক্ষার্থীদের হচ্ছে আর্থিক ঋণ দেওয়া সুপারিশ করা হয়েছে আ বাংলাদেশ কর্তৃক পড়ালেখা শেষ করে বাংলাদেশ আ শেষ করে কর্মজীবনে যাওয়ার পর এ ঋণ পরিশোধ করার কথা বলা হয়েছে আমরা জানি যে হচ্ছে যে উন্নত দেশ গুলো রয়েছে সেখানে কিন্তু এই সুযোগসুবিধা রয়েছে যে শিক্ষার্থীতে বিশ্ববিদ্যালয় পড়ে রাখে একটা দেওয়া হয় এবং পরবর্তী দিন সেটা হচ্ছে যারা তখন যারা তখন যখন ওরা কর্মজীবনে প্রবেশ করে তারা শিরিন পরিশোধ করে যায় কিন্তু আমাদের দেশে কিন্তু সেই ব্যবস্থাটি নেই তো যার ফলে হয়তোবা অনেক ক্ষেত্রে তারা উচ্চ শিক্ষার পর্যায়ে গিয়ে তারা ওখান থেকে ঝরে পড়ছে এবং আসল শিক্ষিত জনগণ আমরা তৈরি করতে পারছি না কেউ যদি এই ঋণ ব্যবস্থা কিংবা হচ্ছে বিভিন্ন ধরনের বৃত্তি ব্যবস্থা করে দেওয়া যায় সেটাও কিন্তু একটা আ বলতে পারেন ভালো উদ্যোগ হতো এছাড়াও কি তোমার আ তুমি কি আর কিছু বলতে চাও হ্যাঁ শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে কিন্তু আমাদের যেটা দেখা যায় সেটির একটু অন্যতম আ বিষয় হচ্ছে যেটা অনেক দেশে কিন্তু শিক্ষা ব্যবস্থার আ যথাযথ ব্যবস্থা নেয় কারণ বানাদের অন্যান্য আমাদের দেশে যদি আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা কিন্তু বিশ্ববিদ্যালয় পর্য পর্যন্তই সীমাবদ্ধ এর বাইরে যদি কেউ শিক্ষা গ্রহণ করতে চাই বা আরো বেশি উচ্চশিক্ষিত হতে চাই তখন কিন্তু তার দেশের বাইরে যাওয়ার প্রয়োজন পড়ে যেমন PhD করতে বা বড় বড় doctored degree অর্জন করতে কিন্তু আমাদের দেশের শিক্ষার্থীদের বাইরে যেতে হয় তো এক্ষেত্রে কিন্তু শিক্ষা এই শিক্ষা ব্যবস্থায় একটি নেতিবাচক দিক দেখা যায় সেটি হচ্ছে মেধা পাচার বাংলাদেশে কিন্তু ব্যাপক পরিমাণ মেধাবী শিক্ষার্থী যারা উচ্চশিক্ষার জন্য বাইরে যায় তারা কিন্তু আর দেশে ফিরে আসে না যদি সেখানে অবস্থান করতে পারে বা ভালো জীবনযাপন করতে পারে অন্যান্য বিভিন্ন উন্নত দেশকে দেখা যায় যারা কিন্তু আ যে মেধাবী শিক্ষার্থীদের তাদেরকে কিন্তু রেখে দিতে চাই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

প্রবৃত্তিগত বা হচ্ছে গবেষণাগত দিক আ প্রয়োজনীয় জিনিস দরকার সেগুলো নেই সেগুলো কারণ হচ্ছে সাধারণ শিক্ষার্থী দেশের বাইরে চলে যাচ্ছে এবং সেখানে আ উন্নত জীবনযাপন করতে পারলে বা আ অন্যদিন জীবনযাপনে সুযোগ দিলে তারা দেশে ফিরে আসছে না তারপরে বাংলাদেশ যে মেধা সংকট দেখা দিচ্ছে মেধা আ মেধাবী শিক্ষার্থীর সংকট দেখা যাচ্ছে তো আমি বলতে পারি যে যদি আমরা হচ্ছে যে অবকাঠামোগত উন্নয়ন করি সাদিক ক্ষেত্রে এবং তাদেরকে আ উচ্চ উচ্চ গবেষণার ক্ষেত্রে এই সুযোগ করে দিতে পারি এবং আ যে funding গুলার দরকার হয় তাদের আ গবেষণার ক্ষেত্রে আ সরকারভিত্তিক সেই আ ইতি ব্যবস্থা করে দিতে পারি এবং এছাড়াও আ বলতে পারি যে তাদেরকে যেমন প্রলো বিদেশীদের প্রলোভন গুলো দেখিয়ে আ দেখিয়ে দেওয়া হয় সেগুলা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 যথাযথ ব্যবস্থা নিতে আসলে সব সমস্যাই ঠেকানো সম্ভব তাই বলতে পারি যে আ আচ্ছা আমি বুঝতে পেরেছি শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে কিন্তু আমাদের আম যে আরো কিছু বিষয় দেখা লাগবে শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে যে কোন বিষয়গুলো আ সম্ভাবনাময় বা বা কোন বিষয়গুলো প্রতিবন্ধক আমরা কিন্তু কিছু বিষয় নিয়ে আলোচনা করেছি যেটা হচ্ছে প্রতিবন্ধকতা যে দারিদ্র বা মেধা পাচার পাশাপাশি আমরা কিন্তু কিছু সম্ভাবনার দিকও রয়েছে আ বাংলাদেশের শিক্ষার্থীদের কিন্তু তো দেখা যায় প্রচুর ওরা পরিশ্রম করার প্রবণতা থাকে তো এটা কিন্তু অন্য দেশে থাকে না তো সেক্ষেত্রে কিন্তু মানুষের যে এই ইচ্ছাটা বা আগ্রহটা সেটাকে কিন্তু আমাদের অবশ্যই কাজে লাগাতে হবে যেমন অনুপ্রাণিত করতে হবে পাশাপাশি শিক্ষার্থীর উপকরণ গুলো বই পাঠ্যপুস্তক বা অন্যান্য বিষসয় গুলোকে কিন্তু আরো বেশি আ বা মান উন্নয়ন করতে হবে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

আ সচ্ছল পরিবার ও কিন্তু শিক্ষা গ্রহণের আগ্রহী থাকে না সেটা একটি অন্যতম বিষয় কারণ হচ্ছে যে অর্থের আ অর্থের যে ক্ষতিকারক প্রভাব সেটি অনেক সময় দেখা যায় শিক্ষার্থীদের আ আ এই problem এতে থাকে যে তাদের যথেষ্ট পরিমাণ অর্থ রয়েছে এবং তাদের শিক্ষা গ্রহণ করার প্রয়োজন নেই তু সে ক্ষেত্রেও কিন্তু অর্থের কারণে ই কিন্তু

হ্যাঁ আসলে আমরা যদি সবাইকে সচেতন করে দিয়ে হচ্ছে শিক্ষা শুধু পার্থক্য জানার উপায় নয় শিক্ষা হচ্ছে আমাদের সার্বিক উন্নয়নের উপায় তো আমরা হচ্ছে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 এবং তারা সকল শিক্ষা গ্রহণ করবে এবং শিক্ষাটার ম মর্মটা আসলে তারা বুঝতে পারবে যে কেন তারা তাদের শিক্ষা গ্রহণ করা উচিত আ বা তাদেরকে ন্যায় নীতি মা মানার যে প্রবণতা সেটা গড়ে উঠবে হয়তো আ এভাবেই হচ্ছে আমাদের দেশের যে আ অন্যায় গুলো আছে যে আ আইন বিরোধী যে কাজগুলা আছে সেগুলো হচ্ছে কমে যাবে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 হ্যাঁ শিক্ষার উন্নয়নের মাধ্যমে কিন্তু আমরা দেশের এবং সমাজের সার্বিক উন্নয়ন সাধন করতে পারি হ্যাঁ তুমি আমায় phone করেছিলে হ্যাঁ phone করেছিলাম

শেষমেষ কোথাও কি কোন জায়গা তোমার পছন্দ হলো পাহাড় না সমুদ্র না এমনি কোন জায়গা যেটা হয়তো তোমার অনেক দিনের আগে থেকে পরিকল্পনা ছিল যেটা হয়তো হয়ে ওঠেনি সেই জন্য জানার জন্য ফোন করেছিলাম ও আচ্ছা আচ্ছা। তুমি কি কাজের জায়গা থেকে ছুটি পাবে কাজের জায়গা থেকে ছুটি পাওয়া বলতে আমাকে কথা বলতে হবে কারণ আমার যেই সময় আমি যেই মুহূর্তে যেই আহ দিনগুলোতে ছুটি নেব সেই দিনগুলোতে আমার আহ সাথেই যারা কাজ করে তাদেরকেও দিতে হবে সেই কর্মচারীগুলো তাদেরও সেই দিনগুলোতে যদি একই সাথে ছুটি পড়ে যায় তাহলে সময় হয়ে উঠবে না, তার জন্য আমাকে যদি আগে থেকে বল তাহলে আমি আহ সেই ভাবে আমার ওপরে যিনি আছেন আমি ওনার সাথে কথা বলতে পারি ঠিক আছে? আচ্ছা আহ তাহলে তুমি আহ একবার অক্টোবরের দিকে কথা বলে দেখো যে তোমার ছুটি হচ্ছে কিনা? অক্টোবরের দিকে আহ বেশ আমি একবার কথা বলে দেখব আর ঠিক আছে আর আহ

হ্যাঁ, আমরা সিকিম যেতে পারি সিকিম অক্টোবরের সময়ে আহ ওই মাসে ঠিক আহ মানাবে না কারণ আহ আমরা যদি আর একটু পরে যায় তাহলে ঠাণ্ডাটা আমরা আরো ভালোভাবে অনুভব করতে পারবো এই ধরো যদি আমরা আহ উম নভেম্বরের শেষের দিকে যাই তাহলে হয়তো ঠান্ডাটা আরো ভালোভাবে উপভোগ করতে পারব কারণ ছুটি তো আর ওইভাবে দুইদিন তিনদিনের জন্য আহ নেওয়া যাবে না, যেহেতু ঘুরতে যাচ্ছি সেই হিসাব অনুযায়ী ছুটি নিতে হলে আহ কমসে কম দশদিনের তো ছুটি চাই তবে গিয়ে ছুটি উপভোগ করাটা হবে হম ঠিক আছে, তাহলে বছরের শেষ দিকেই চলো আহ আমার কোন অসুবিধা নেই তাহলে আমিও সেই ভাবে আহ কাজের জায়গা দিয়ে ছুটি চেয়ে রাখবো তাহলে যাওয়ার আগে কোন অসুবিধায় পড়তে হবে না হ্যাঁ আর শীতে যেহেতু যাচ্ছি তাহলে আমার মনে হয় ফিরতি পথে একবার আহ দার্জিলিং থেকে যদি ঢু মেরে আসি সেটাতেও ভালো হবে, কারণ আমারও যাওয়া হয়ে ওঠেনি

হ্যাঁ হ্যাঁ যাওয়া যায়, যাওয়া যায় তাহলে তো খুবই ভালো হয় তাহলে তাই চল আমরা তাহলে একবারেই পুরো জায়গাগুলো সব ঘুরে আসি একসাথে হ্যাঁ তাহলে একটা সুবি একটা কাজ করতে পারি আমরা, আমরা আহ সব থেকে ভালো হবে যদি আমরা প্রথমে আহ সিকিম না গিয়ে যদি আমরা প্রথমেই আহ বাংলা থেকে ঘোড়াটা শুরু করি, আমার কথার অর্থ হচ্ছে যে আহ যদি আমরা প্রথমে আহ শিলিগুড়িটাতে যাই শিলিগুড়ি থেকে দার্জিলিং দার্জিলিং হয়ে সোজা সিকিম গেলাম সিকিম ঘুরলাম সিকিম ভালোভাবে ঘুরে নিয়ে পাশে আহ নেপাল আছে ভুটান আছে পারিপার্শ্বিক জায়গা গুলো দেখা হয়ে যাবে দেখা হয়ে সোজা আমরা ফিরে আসতে পারি তো হ্যাঁ কারণ এখান থেকে যাতায়াত করতেও সুবিধা হবে এবং আহ একটা তাহলে সরলরেখা অনুযায়ী চলতে পারবো এবং ফিরে আসাটাও সুবিধার হবে

আচ্ছা তাহলে আহ আমাদের আহ কতদিন মত লাগতে পারে তোমার মতে? সব থেকে কমসে কমসে কম দশ দিনের সময় রাখো কারণ আহ সিকিম পুরোপুরি ভাবে আমরা ঘুরতে পারবো না তবে হ্যাঁ যেগুলো খুবই আকর্ষণীয় জায়গায় সেই জায়গাগুলোতে আমরা আগেই যাবো তো এক একটা জায়গায় আমাদের ভালোভাবে ঘুরে উঠতে না হলেও খুব কম না হলেও কমসে কম আহ তিন থেকে চার দিন তো লাগবেই এটা তিন থেকে চার দিন আমি যদি সিকিমের জন্য যদি আহ এক সপ্তাহ আহ যদি আমি সেখানে জন্য হাতে রাখি তাহলে এক সপ্তাহ আমার দার্জিলিং জল আর শিলিগুড়ি জলপাইগুড়ি এগুলো ঘোড়া হয়ে যাবে। যেহেতু আমার ঘোড়া হয়নি আমি যদিও জানি না যে তুমি আগে কখনো ঘুরে এসেছে কিনা না না আমারও কখনো যাওয়া হয়নি ওই দিকে আমরা তো সবকিছু সুবিধা হবে আমরা তাহলে সিকিমের জন্য এক সপ্তাহ এবং দার্জিলিং শিলিগুড়ি জলপাইগুড়ি তিনটি জায়গার জন্য এক সপ্তাহ রাখতে পারি

এদিকে যদি পাঁচ দিনও আহ ওইদিকে যদি আহ চার দিনও রাখি ওইদিকে ছয় দিন রাখতে পারব সিকিমের জন্য

দশদিনে যতদূর আমার জানা, যেভাবে আমি আমার আহ কাজের জায়গার কর্মচারীর থেকে শুনেছি যারা ওই জায়গা গুলো ঘুরে এসছেন তাদের থেকে যতটুকু শুনেছি যে হাতে minimum দশ দিন রাখলে এই দুটো জায়গা দুটো নয় মানে তিনটে জায়গা ভালোভাবে ঘোড়া যায় তো এবং আহ আমাদেরকে মাথায় এটাও রাখতে হবে যে খরচ আমাদের কেমন হবে কারণ আমরা ঠান্ডার সময়টাতে যাব তো আমাদেরকে আহ খরচটা দেখতে হবে, আর ওই আহ ঠান্ডার

মানে আহ লোকজনে খুব বেশি থাকে আমাদেরকে খরচটাও মাথায় রাখতে হবে, কারণ আমরা আহ হঠাৎ করে গিয়ে যদি কোন hotel এ উঠে পড়ি সে ক্ষেত্রে যে আমাদের আহ ভাড়া যে কম হবে তেমন নয় কারণ ওটা একটা খুবই মানে ঠান্ডার সময় মানে জায়গাও শুধু ঠান্ডা নেই লোকের ওখানে ঘুরতে যায় সাধারণত বরফটা মানে উপভোগ করার জন্য সেই হিসাব অনুযায়ী দেখতে গেলে খরচটাও মাথায় রাখতে হবে হ্যাঁ তাহলে আমরা একটা কাজ করতে পারি আমরা যেহেতু এই বছরের শেষ দিকে যাচ্ছি আমরা যত রকমের আহ ticket আছে এই time এ কেটে রাখি তাহলে কি হবে আমরা

আমরা ঘরও পেয়ে যাব যদি এই মুহূর্তে যদি কেটে রাখি তবে আমার মতে এখন ঘর ভাড়া করার কোন প্রয়োজন নেই, আমরা ওটা পরে করতে পারি পরে মানে আমি এটা বলতে চাইছি যদি আর আর মাস দুয়েক পরে যদি করি সেটাতে অসুবিধা হবে না same আমরা আহ সেই একই ভাড়াটাই পাবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে তাই করাই যায় আহ তাহলে ঘরটা নিয়ে আমরা একটু পরে ভাবছি, তাহলে আমরা যাতাযাতের যে আহ ticket করতে হবে সেটা নিয়ে ভাবি তো নিয়ে ভাববো এবং আর একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে আমরা যখন ওখানে ঘুরতে বেরোবো তখন আমাদের কোন আহ নিজেদের তো গাড়ি থাকবে না, আমাদের ওখানে গাড়ি ভাড়াতে নিতে হবে তো যেই আহ সময়টাতে আমরা যাব সেই সময় গাড়ি ভাড়াও অনেক থাকবে সেই হিসাব অনুযায়ী সেই দিক গুলো আমাদের দেখতে হবে তো

আহ যদি আমরা আগে থেকে ticket কাটছি তো আমরা train এ না করে আহ বিমানে যাওয়ার ব্যবস্থা করতে পারি আচ্ছা ঠিক আছে সেটাও করা যায় যেই টাকা খরচ করে আমি ট্রেনে যাব সেই একই টাকায় আহ একই টাকাতে আমি আহ বিমানেরও ticket পেয়ে যাব আমার মতে ওটা অনেকটা ভালো লাগবে উপর থেকে আকাশ দেখার মজা আচ্ছা ঠিক আছে তাহলে আহ তাহলে কি আহ বিমানের ticket এর ব্যবস্থা তুমি করবে? হ্যাঁ আমি করে নেব আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি আমাকে জানিও বিস্তারিত আহ কেমন কি খরচা হচ্ছে বিমানে আহ ticket কাটতে আমি যদিও কখনো বিমানে চড়িনি তো আমার জন্য এটা একটা নতুন জিনিস ওই জন্যই আমি ওই জিনিসটার কথা ভেবেই আমি বিমানের কথাটা বললাম তাতে তোমারও আহ মানে প্রথমবার তুমি যেটা অনুভব করতে চাও সেই অনুভূতিটা আসবে বিমানের অনুভূতিটা কিভাবে আহ ভেতরে কিভাবে গিয়ে আমরা ticket কাটার পরে ভিতরে কিভাবে যাচ্ছি জিনিস আমাদের সাথে যে সমস্ত bag থাকবে সেগুলো কোথায় যাচ্ছে না যাচ্ছে কোন পথ দিয়ে আমরা বিমানের মধ্যে যাচ্ছি এবং কোন বসার জায়গাটা আমাদের জন্য রাখা আছে বিমানের মধ্যে সেগুলো দেখা এবং আমি চেষ্টা করব জানালার পাশে আহ বসার জায়গা নেওয়ার তাতে সুবিধা তোমার হবে যে তুমি মানে বাইরে জানালার দিয়ে তুমি বাইরের আকাশটা দেখতে পারবে এবং এটাই হচ্ছে সবথেকে বড় অনুভূতি বিমানে বিমানে যাতায়াত করার তাহলে তো খুবই ভালো হয় আমি তো কোনদিন আহ বিমান বিমান চড়িনি দেখেছি অবশ্যই কিন্তু কখনোই চড়িনি। একটা নতুন ধরনের একটা অনুভূতি পাব হ্যাঁ একটা নতুন অভিজ্ঞতা হবে একটা নতুন মজা হবে তো ঠিক আছে আহ আমার তো শুনে খুব মজা হচ্ছে উম তুমি তাহলে বিমানে যাওয়ার যে ব্যবস্থাটা আছে তুমি তাহলে করে ফেলো আর তুমি আমাকে বিস্তারিত আমার নিজস্ব আহ কোন কোন জিনিসপত্র দিতে হবে আহ সেটাও তুমি আমাকে জানিও বিমানের আহ ticket কাটার জন্য খুব বেশি কিছুই লাগে না যেটা লাগে সেটা হচ্ছে তোমার পরিচয় পত্র লাগবে আহ যেই পরিচয় পত্রটা তুমি আহ যখন প্রবেশদ্বারে প্রবেশ করতে যাবে যে মুখ্য প্রবেশদ্বার সেখানে তোমাকে দেখাতে হবে ঠিক আছে ওই পরিচয় পত্র দেখার পড়েই

others মানে অন্য এক ধরনের আহ কাগজপত্র প্রয়োজন হতো যেহেতু দেশের মধ্যে সেই জন্য আমাদের ওগুলো লাগবে না শুধুমাত্র পরিচয় পত্র হাতে রাখতে হবে এবং যেই বিমানে আমরা করব সেই বিমানের ticket আমাদের হাতে রাখতে হবে

প্রবেশদ্বারে ওই জিনিসগুলোই দেখবে ওরা আচ্ছা ঠিক আছে আহ তাহলে তো খুবই ভালো আর একটা জিনিস মনে পড়ল সেটা হলো যে আহ আমরা যাচ্ছি ঠিক আছে আমাদের কে ওখানে পৌঁছানোর পরে থাকার ঘর সেগুলোর ভাড়া

খাওয়া-দাওয়া এর যে দামটা থাকবে সেটাও কিন্তু অনেকটাই থাকবে তোর সেই দিক থেকে ভেবেচিন্তে আমাদেরকে তো আমি বলতে চাইছি যে যাতাযাতে জিনিসটা আমি